যেটা ওর করোনিও আছে

একদম ঠিক আমিও সেটাই মনে করি তো সেই হিসাবে আমাদের ওটা alert থাকতে পারলে নিশ্চই ওটা just temproraly basis নয় তালে সারা জীবন এর জন্য আমরা over crowded জায়গা বা বিভিন্ন Polluted জায়গার মধ্যে mask use করতে পারলে আমাদের জন্য better শুধু তাই নয় আমার হিসাবে আরেককটা যেমন আহ যেমন good habits আমাদের good health রাখতে সুবিধা করে যেমন হয়তো আমি একটা জামা অনেক দিন ধরে পড়ছি সে জামা হয়তো আমার আহ নোংরাও হয়ে গেছে আমি তাও ছাড়ছি না কিংবা হয়ত কিছু আহ কাপ কাপড় বা কিছু গামছা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 এইগুলো কেও আমাদের দেখা উচিত যাতে এই নোংরা জিনিস এর মধ্যে আমরা যেন আমরা use না করি সেগুলো time to time পরিষ্কার করা সাবান দিয়ে ধোয়া যাতে তাদের মধ্যে germs থাকে সেগুলো কে মানে সরিয়ে ফেলা ওর থেকে

হম সেই হ্যাঁ হম আমাদের তো এখন এরকম হয়ে গেছে মানে মহামারীর পরে যদি ধরে নিন বাজার ঘাট যেতে হয় তাহলে এখন ঐটার জন্য আলাদা dress হয়ে গেছে ওই জামা কাপড় পরেই বাজার ঘাট যাওয়া হয় আর ওই crowded place মানে crowded জায়গা থেকে ঘুরে এসে আবার ওই জামা কাপড় খুলে দিয়ে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 নিজেকে সাবধানে রাখতে পারি ততটা better ততটা precautions এখন লোকে শুরু করেছে কেনোকি এত uncertainty দেখে নিয়েছে বিগত দু বছর তিন বছরের মধ্যে মানে যাদের উপর দিক দিয়ে গেছে তারা বুঝতে পেরেছে আর তারা জিনিস টাকে আরো বেশি seriously নিয়েছে আর আরো নিজের মানে life টাকে আরো আরো একদম একদম একদম তাই তো আমাদের এখন এইভাবে করে মানে আমি এটা definitely আমাদের যে government ছিল। জিনিস গুলো কে handle করেছে মহামারীর time এ ওটা প্রতি ওদের কে মানে hatts off করার মতন কাজ কেনোকি এটা এরকমই মানে একটা রোগ ছিল যেটা শুধু হয়তো কাশলে আর হাঁচিতে ছড়িয়ে দিচ্ছিলো আর হাঁচি আপনার কিন্তু মানে নিজের control এর মধ্যে নেই ওটা যেকোনো time এ যেখানে সেখানে আস্তে পারে তো ওই জিনিস টা কে ওরা distance maintain করানো কত টা distance এ থাকলে ওই জিনিস টা dilute হয়ে যাই air এর মধ্যে যেমনি দু গে দু ফুট এর

atlist যদি এরকম কোনো uncertainty হয় তাহলে ওই জিনিসটা আছে clear এর মধ্যেই dilute হয়ে যাবে ঐটা যাতে next লোকটা ওর পিছনে দাঁড়িয়ে আছে তাকে যাতে ব্যাপারটা না করি তো আর যত তাড়াতাড়ি মানে আমাদের যে আহ WHO আছে WHO এর সঙ্গে consult করে যত তাড়াতাড়ি vaccine নামানো হয়েছে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 মানে যেইভাবে ওরা control করেছে সত্যিই খুব ভালো কাজ করেছে আর আগামী দিনেও আমি দেখতে পাচ্ছি আমাদের health এর তরফ থেকে অনেক অনেক অনেকটা ই better হচ্ছে দিন কে দিন তারপর উন্নতি হওয়া অবধি health এর হম হম একদম একদম যেমন আগে normally যেটা একটা মানুষের গড় আয়ু ছিল আজকের date এ যেটা প্রায় eighty এর মতো বলা হয় Seventy-five to eighty মানে গড় আয়ু বেড়েছে তার মানে চিকিৎসা বিদ্যা বা আমাদের বিজ্ঞান উন্নতি হয়েছে সেই হিসাবেই। যেমন আর একটা রোগ যেমন আমাদের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 মানে বিভিন্ন school এ বা বিভিন্ন জায়গায় এই vaccine নিয়ে একটা খুব তোড়জোড় চলছে যাতে সবাইকে vaccine পনেরো বছরের ন মাসের বাচ্চার থেকে নিয়ে পনেরো বছরের বাচ্চা পর্যন্ত সবাইকে যেন এই vaccine টা দেওয়ানো যাই যাতে কিনা যেমন এক সময় ছিল পোলিও এক রোগ সেই পোলিও রোগটিকে যেমন আজকে আমরা অনেকটাই মুক্ত হতে পেরেছি অনেকটা কেন হয়তো মনে হয় তো ninety nine point nine nine percent মুক্ত আমরা তো তো তেমনি এই এই এই যে রোগ গুলো এই তিনটাকে এখন মানে আমাদের উদ্যোগ হচ্ছে যেন একে মানে দেশ ছাড়া এবং পৃথিবী ছাড়া করানো যাই যাতে এই রোগে আর আক্রান্ত বাচ্চারা যেন কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয় এইরকম সরকারের উদ্যোগ তো time to time তারা নিশ্চই নেই এবং নেবে যাতে কিনা আমরা ভালো থাকি এখন তাদের উপরেই আমরা নির্ভরশীল আহ আপনারে তো তারপরেও আমাদের আমার হিসেবে একটা কথা আমার মনে হচ্ছে বলা উচিত যে আমাদের যেমন সব কিছুটিকেই দেখতে হবে যেমন আগে আমরা অনেক ব্যাপারেই আলোচনা করলাম এমনি balance diet balance diet মানে আমরা কি কি খাচ্ছি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 বা যেটা খাবো সেটার মধ্যে আমাদের যা যা দরকার protein vitamins তার যেন পরিমান থাকে শাকসবজি যেন পরিমানে একটু বেশি থাকে যাতে কিনা সেটা খেয়ে আমাদের immunity power টা একটু ভালো থাকে এবং এবং তার সাথে সাথে আমাদের যেটা আরও দরকার time to time যেটুকু সম্ভব হয়তো যখন যে seasonal ফলটা হয় সেই ফলতাকে খাওয়া যতটা পরিমানে সম্ভব আরকি যেটা আমরা afford করতে পারবো আর্থিক ভাবে যেটা আমাদেরকে সহমত প্রকাশ করবে তো ততটা ফল খাওয়া বা যে যে seasonal সবজি সেগুলো কে খাওয়া যে সময়কার যে সবজি শাক তো আমার মনে হয় এগুলো খেলেও আমরা ভিতর থেকে যদি strong থাকি তাহলে আমাদেরকে চট করে কোনো অসুখ বা রোগ জীবাণু চট করে আমাদের বাসা বাঁধতে পারবে না শরীরে এবং এগুলো সাথে সাথে যেগুলো আগে কথা বললেন আপনি আমিও বলল free hands করা এবং প্রয়োজনে mask ব্যবহার করা এবং

একদম ভালো একদম কিছু কিছু জিনিস আছে যেইগুলো নিজেদের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 অনেক সময় নিজের লোভ টা হারিয়ে ফেলি আর খেয়ে ফেলি সেটা সেটা মানে habit এ যাতে convert না হয় সেটা আমাদেরকে দেখতে হবে আর diet টা maintain করে অবশ্যই খেতে হবে আমাদের আরো healthy

বিভিন্ন রোগের জন্য বিভিন্ন আলাদা আলাদা ward তৈরী করা সবকিছু আহ তাতে নিশ্চই আগের থেকে এখন অনেক ই ভালো হয়েছে আগামী দিনে আরো ভালো হবে তো মানুষ আরো ভালো থাকবে

একদম আমাদেরও একই মানে আশা যে মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আর মানুষ না সবাই সবাই সুস্থ থাকুক আর ভালো থাকুক আহ যতটা maximum নিজের life টাকে enjoy করতে পারে healthier ভাবে ঐটাই মনোকামনা থাকবে আমাদের তরফ থেকে ঠিক আছে দাদা বিপ্লব দা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অনেকদিন পর আপনার সঙ্গে কথা বাত্রা হল আবার আমরা আসবো কথা বাত্রার মধ্যে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে আলোচনা হবে একদম একদম সাকিব নিশ্চই আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আগামীতে নিশ্চই আমরা আবার connected হবে অন্য বিষয়ে নিশ্চই কথা বলবো আপনি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন

hello

দেশের যে কি মহামারী এল রে সবাই ভয়ে একেবারেই অস্তির শুদু দেশে কেনো সারা পৃথিবীর মানুষ করোনার ভয়ে অস্তির হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে এই সময়টা সম্পূর্ণ ঠিক না কারণ আক্রান্ত হলেও সব মানুষ মারা যায় না। আরে পত্রিকায় পড়ছি টিভিতে শুনছি প্রতিদিন সেগুলো কি হুয়া আগে আমার কথা সন তার পর হিসাব কর

ওরে বাবারে এত তাহলে টিকা নিয়ে তো ভালোই করেছি আর ভয় নেই ভয় তাদেরই বেশি যাদের বয়স বেশি কঠিন রোগে আক্রান্ত এবং শারীরিক ভাবে দুর্বল

ভয় আছে তো শরীরে এ ভাই ভাই তুই কিছুদিন আগে aquatica ঘুরতে গেলি না?

record on করে দিয়েছিস?

হ্যাঁ কার সাতে ঘুরতে গেছিলিস? আমি গেছিলাম আমার আরো তিনটে বন্ধু গেছিলো উজ্জ্বল গেছিলো

ওরা আমাদের বাইরেই পাশেই থাকে আর কিছু জন একটু দূরে থাকে বাগমারীর ওই দিকে খুব মজা করেছি ওখানে গিয়ে এ ভাই ওখানে কোনো restaurant আছে হ্যাঁ আছে বোধায় আমরা তো বাইরে থেকে খেলাম ভেতরে যা দাম

মানে হোটেল বলছি aquatica বাইরে দুটো পরপর দুটো হোটেলের মতো আছে তা না

egg roll খেলাম আর কিছু তেমন খাইনি এসে ভাবলাম বিরিয়ানী খাবো আর বিরিয়ানী খাওয়া হয়ে ওঠেনি হুম টিকেট কত করে রে টিকেট তিনশো টাকা করে তুই ও গিয়ে ঘুরে আসতে পারিস

ওই যেটা কি জানি বলে park seriously হে জাবি ভাই চ ঘুরে আসি

দু দিন বাদে তো গরম পড়ছে তার পরে এতো যাবো ওটা আবার কি বল তো যদি একটা গাড়ি ভাড়া করি তাহলে ওখানে যাওয়াটা বেশি সুবিধা হ্যাঁ কারণ সারাদিন জলের মধ্যে থেকে তারপর আর বাড়ি আসতে ইচ্ছে করবে না গা হাত অনেক দূর দুটো ট্রেন পাল্টাতে হয় মনে হয়

হ্যাঁ বনগাঁ লোকালে বনগাঁ লোকাল কোন কোন স্টেশন এ আসে জানিস

আমার মনে হয় শিয়ালদার ওই দিকে আসে আর হয়তো বা রানাঘাটে কি করছিস এই বসে আছি তুই আমি ও বসে আছি কলকাতায় কোথায় কোথায় ঘুরতে গেছিস তুই কলকাতার অনেক জায়গায় গেছি দক্ষিনেশ্বর তারপর পরেশনাথের মন্দির বেলুড় বেলুড় মাঠ

আমি কলকাতার সেরকম কোনো জাগায় ঘুরতে যায়নি আমাদের স্কুল থেকে স্কুল থেকে যখন সাইন্স সিটি নিয়ে গেলো গেছিলিস তুই? না না আমি যেতে পারিনি ও আমরা গেছিলাম তো সাইন্স সিটি তো সাইন্স সিটি স্কুল থেকে নিয়ে গেছিলো ওখান থেকে গেছিলাম তারপর আমি গেছি দক্ষিনেশ্বর গেছি ওখানে তো আমার মুখে ভাতে হয়েছিল ওই ছোট্টবেলায় কিছু আমার কিছু মনে নেই আপাদত তাও মনে আছে আমার তো কিছু মনেও নেই আমার কিছু মনে নেই আর আমি কিছু দেখিনি সেরকম

মায়াপুর গেছিস মায়াপুর হ্যাঁ গেছি তুই গেছিস হ্যাঁ মায়াপুরে খুব সুন্দর যায়া হেব্বি ভালো লাগে মনে হয় আবার যাই

আরে মায়াপুর গেলাম তো ওই ইয়াদের সাথে সোয়ালি মাসি একটা দোকান আলা বাড়ি আছে না আমাদের আগে কালিনগর যখন ওটা থাকতাম

প্রায় তিন চার বছর আমি গেছিলাম দুহাজার একুশ সালে জানুয়ারি মাসের দিকে খুব সুন্দর ওই জায়গায়টা আমরা ঘুরতে যেতে পারি but আমাদের কেউ নিয়ে যাই না ঘুরতে হ্যাঁ আমি যখন গেছিলাম

হ্যাঁ আর একবার যেতে হবে খুব ইচ্ছে করে যেতে আমারও ইচ্ছা করে তারপর পুরি গেছিস

কেমন কাটলো ওখানে সময় কেমন ঘুরলি বল ভালোই বেশ ভালো সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা কিন্তু আর একবার যাই সমুদ্র অনেক স্নান করেছি এ

জিনিসটা বুজতে পারবি না হ্যাঁ দীঘা পুরি কোথাও যায়নি শুধু তারাপীঠে গেছি

তুই তারোকেশর গেছিস? তারোকেশর গেছিলাম ভাই ওদের ওই যে পাড়ার সবার সাথে হাটতে হাটতে কি বলে না লোকনাথের আগে হ্যাঁ লোকনাথ মন্দির এবার যাবি নাকি এবারতো মনে হয় পাড়ার সবার আমাকে তো মা বলছে থাকতে পারিনা ধুর তালে আমি যাবো না কেনো গিয়ে মন্দিরের ভেতরে কত ভিড় থাকে সে তো থাকবেই এমনি সময় এতো ভিড় তুই তারোকেশর যখন পুজোর time ভিড় থাকবেই এটা কি মাস চলছে বাংলায় চৈত্র মাস তো চৈত্র sell চলছে গেছিলিস চৈত্র sell এ? তুই গেছিলিস?

এই এখন জানিস এখন জানিস sell মানে বাইরে দিকে বসছে না ভাই ভিতরে দিকে বসছে দেখছিলাম কি সুন্দর দেড়শো টাকার জামা চুড়িদার খুব সুন্দর সুন্দর আর ঝুমকো গুলো হয় না ঝুমকো গুলো বিক্রি করছিলো হেব্বি হ্যাঁ হ্যাঁ খুব বড়ো বড়ো আমার তো কিনতে ইচ্ছা করছিলো ভাবলাম শাড়ির সাথে পড়বো ঝুমকো কিনলাম না দেখি পরে হয় তো আরো একটু কম হবে এটা এই গুলো আর দাম কমবে না এইগুল আমি দেখিনি কিন্তু মানে সবাই এত ভিড় করেছিল কমে হবে হয় তো মানে খুব সুন্দর হেব্বি সুন্দর

ওই বেশি দিন পড়া যায়না colour উঠে যায় সেই তোর একটা বড়ো জুমকো আছে মনে আছে সাি আমার কাছে সেই pursal টা এসেছিলো আমি পরলাম গিয়ে নিয়াসছিলিস ব্যাগগুলো হয় ঐগুলো অক্সিসিডাইস নাকি আমার তো মনে হয় না ব্যাগগুলো কে বলে অক্সিসিডাইস মনে হয়

ও ওটা ভালো আছে নাকি colour উঠে গেছে

আমার আমারটা যেটা না ভালো লাগে শুধু কি বল তো ঝুমকো গুলো হয় না একটু খুলে খুলে গেছে হ্যাঁ ঐগুলো প্রথম থেকেই একটু খোলা খোলা type এ ছিল খুলেগেছিলো সেই

লাগিয়ে টাইট করে দিবি দেখবি আর খুলবে না কত ভাই করতে পারছি না হাতের নখের আঙ্গুল ব্যাথা হয়ে যাচ্ছে আজকে যাবো আমি মাস্টার মশাই এর সাথে দেখা করতে আচ্ছা ঠিক আছে বিকাল ও বিকাল বেলাতে বাড়িতেই তো থাকবো না

আমার ছটা থেকে computer class আছে তারপর সাড়ে সাতটার মধ্যে চলে আসবো সাড়ে সাতটা বা পোনে আটটা সাড়ে সাতটা ছুটি দেয় তার পর ওখান থেকে আসতে পাঁচ দশ মিনিট লাগবে ঠিক আছে ঠিক আছে আমাকে phone করিস হ্যাঁ এসে আচ্ছা ঠিক আছে তুই কটা নাগাত আসবি

কোন মাসির বাড়ি যাবি সোনালী মাসির বাড়ি না না দিদুন বাড়ি

আচ্ছা তুই কিছু কিনবি না চিত্র sell এ কিছু কিনেছিস আপাদত কিছু কিনবি এই আমাকে গোপালের মা একটাও চুড়িদার কিনে মানে খুব সুন্দর ওপরে মানে কি বল তো

মানে ফুলের কাজ বুঝেছিস ওই যে অজিদ দার দোকানে তো দারু কাজ করে গেছিলাম তো অজিদ দাঁড় দোকানে সেখান থাকে কিনেছি ওখান থেকেই কিনা দিয়েছে খুব ভালেগেছে ওনার তো কিনে দিয়েছে যেহেতু নাড়ু কাজ করছে ওখানে ঐজন্য সাড়ে পাঁচশো টাকাটা বলেছিলো যে কেনা তাই জন্য গোপালের মা ছয়শো টাকা দিয়েছে বুঝছিস কারণ কেনা তো সাড়ে পাঁচশো টাকায় ওই জন্য ছয়শো টাকা বললো দিতে

ওখুব সুন্দর হাব্বি লাগছিলো সকালবেলা একটা ভিডিওতে দেখছিলাম একটা মেয়ে skycolour এর ওই ফুল ফুলের ছাপা ইয়া সুতোর কাজ না কিন্তু

হ্যাঁ দেখি আমার কাছে ওটা কি বল তো

তুই double XL নিয়ে নে ওটাকে তুই tight করে মানে সেলাই করে পরে নেবে তা বললাম ঠিক এ আছে যা মোটা হচ্ছি আমি কিছু দিন পর double XL সাইজ হয়ে যাবো আমি আমার জানিস সব কটা জামা কনফার্ম আমার এখন সব জামা tight হয় তুই একটু মোটা হয়ে গেছিস তো খাওয়া দাওয়া